এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছি একটি রাস্তা রয়েছে রাস্তা দুদিকে রয়েছে বাগান এবং এটি একটি খুব সুন্দর রোমাঞ্চকর ছবি।

আঙুর রাখা রয়েছে এবং পাশে ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে করে রাখা রয়েছে খেজুর এবং উপরে কটা বাজারের থলে ঝুল --

এবং নীচে একটি দরজা রয়েছে যে দরজাটি খোলা এবং দুদিকে দুটি গেট রয়েছে এবং-সেগুলি সব কালো ।